ওখানে নীল কাপড় নিয়ে দাঁড়িয়েছে।

বিল্ডিংয়ের মাঝখানে একটি কাকু বসে রয়েছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বড়ো শপিং মল ।

তা দেখতে খুব সুন্দর লাগ--

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বড় মাঠ।

ধানগুলি সবুজ সবুজ রংয়ের যা দেখতে খুব সুন্দর লাগছে।

ছবিটি দেখে মনে হচ্ছে একটি বড়ো সাগর পাড়।

আর সাদা রঙের বোর্ড -টি কালার করে রয়েছে।

দেখতে খুব সুন্দর লাগলো।

দোকানটিতে অনেক বড়ো বড়ো লাইট রয়েছে দেখতে খুব সুন্দর।

দোকানঘরে অনেক ধরণের ব্যাগ ঝুলানো রয়েছে।

বিল্ডিং বাড়ির পাশে রয়েছে একটি সাদা গাড়ি।

ছোট ছোট ফুলগাছ রয়েছে যা দেখতে খুব সুন্দর।

অনেক দাদা দিদিরা কাউন্টারে কাজ করছে গিয়ে।

ছোটো বড়ো ফুলের গাছ দেখতেও খুব সুন্দর।।

মাঝখানে সবুজ ছোট্ট মাঠও রয়েছে দেখতে খুব সুন্দর।